আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি একটি পার্ক সেই পার্ক - এ অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে অনেকগুলো ফুল গোলাপ জবা গাঁদা ফুল আছে এবং ল্যাম্পলাইট আছে শোলারলাইট আছে।

আ অনেকগুলো লোক স্নান করছে। কিছু লোক দাঁড়িয়ে আছে। অটোগ্রাফ - টি দেখতে বেশ সুন্দর। পাশে অনেক গুলো বড় বড় বাস দেখতে পাচ্ছি ফাঁকা মাঠ--

আমি-ই এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি একটি স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক - এর এ.টি.এম. । দু দুটি এ.টি.এম. আছে এখানে একটি কার আছে।